এখানে একটি ফাঁকা জমি দেখা যাচ্ছে জমিটির চারদিক পাঁচিল দিয়ে ঘেরা ।

এখানে কিছু অভিভাবককে দেখা যাচ্ছে চেয়ার -এ বসে থাক--

যেমন ফেয়ার এন্ড লাভলী হলুদ হাগিস সাবান--

অনেকগুলো বেঞ্চ দেখা যাচ্ছে সেখানে অনেক লোক বসে--

প্রার্থনা করছে প্রভুর কাছে এখানে পাখা লাইট দেখা যা--

এখানে একটি সাদা ও নীল রঙের বাস দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ।

চ্ছে গাছের ঝুলি দেখা যাচ্ছে ।

এ এখানথেকে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে ।

অনেকগুলি হ্যালোজিন দেখা যাচ্ছে । ব্রিজের -এর মধ্যে কিছু গাড়িঘোড়া দেখা যাচ্ছে । কিছু লোককে--

এখানে একটি বাস স্টপেজ দেখা যাচ্ছে। সেখানে কিছু বাস দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পাশে--

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠটি সবুজ রং এর--